এই সবিটিতে দেখতে পাচ্ছি যে--

সামনে গ্লাস লাগানো রয়েসে তারিয়াতে অনেকগুলো ঘড়ি দেখতে পাচ্ছি আরো অনেকগুলি--

আরো অনেকগুলি লোহার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি।

একটি বড় লাইট লাগানো আসে।

কড়াইয়ের উপরে একটি টে রয়েসে।

একটি মন্দির মনে হচ্চে অনেকগুলো কলা দেখতে পাচ্চি।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে--

চারিদিকে স্টিলের দেওয়াল দেওয়া রয়েসে ।

আরও অনেকগুলি বাইক দেখতে পাচ্ছি সাইডে।

সেই গরটিতে অনেকগুলো চেয়ার দ্যাখতে পাচ্চি।

সাইডে আরও একটি পুরনো ঘর দেখতে পাচ্ছি।

ঘরটির ওপরে অ্যালবেস্টার লাগানো রয়েসে আরও অনেকগুলি লাইট দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি রেলওয়ে স্টেশন রয়েসে সেই স্টেশনটি খালি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একজন সিকিউরিটি গার্ড রয়েছেন সামনে একটি লাল গাড়ি রয়েসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি অনুষ্ঠান চলতেসে অনুষ্ঠানে একটি সিঁড়িও দেখতে পাচ্ছি।

দোকানে অনেকগুলো তাড়িয়া দেওয়া রয়েছে কাটের ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গর রয়েসে গরটি দেখে মনে হচ্ছে দুকান ।

জিনিসপত্রও দেখতে পাচ্ছি জুলানো ।

ফুটবল খেলছে তাদের সামোনে একটি বল রয়েসে।

উপরে অনেকগুলু গাছপালা দেখতে পাচ্ছি।

খোলা আকাশ দেখতে পাচ্ছি একটি কুঠিরও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে দেখতে পাচ্চি যে একটি গর রয়েছে সেই গরটির বাইরে--

এই এটিএমটি অনেক পুরনো সাইডে একটি বড় কাজ দেখতে পাচ্ছি উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি সেই এটিএমটি--

আরও জেলি দেখতে পাচ্ছি আরও দুটি বড় গুজিয়ার প্যাকেট দেখতে পাচ্ছি আরও অনেকগুলি জিনিসপত্র বাক্সটির ওপরে রাখা রয়েসে অনেকগুলো জিনিস জুলানো রয়েসে।

ঘরটির উপরে অনেকগুলো লাইট লাগানো রয়েছে।

এ পোস্টারটি স্টিলের তৈরি অনেকগুলি তৃণগাছ দেখতে পাচ্ছি।

একটি দরজা রয়েসে দরজাটি কাটের ।

অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি খোলা আকাশ দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি উম জায়গা রয়েসে সেই জায়গাতে--

একটি পোস্টার লাগানো রয়েছে।

লোহার রড লাগানো আসে।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

একটি চপ্পল দেখতে পাচ্ছি একটি কারেন্টের বোর্ড দেখতে পা--

লোহার সাইডে আরও অনেকগুলি ঘরবাড়ি রয়েসে অনেকগুলি গাসপালা দেখতে পাচ্চি উপরে খুলা আকাশ দেখতে পাচ্চি সেই রাস্তাটিতে কোনো গাড়ি দেখতে পাচ্চি না।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি--

উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলি তৃণগাছ দেখতে পাচ্ছি সেই জায়গাটি পাকা করা।

এই ফুলটি অনেক সুন্দর অনেক বড় সামোনে --

কুটি দেখতে পাচ্ছি সেই কুটিতে লাইট লাগানো রয়েছে সেই কুটিটি লোহার সাইডে অনেকগুলি বড়ো বড়ো গর দেখতে পাচ্ছি অনেকগুলি গাছপালা দেখতে পাচ্ছি।

তাতে অনেকগুলি তাড়িয়া রয়েসে তাড়িয়াটি কাঁচের সেই তাড়িয়াতে অনেকগুলি মোবাইল রাখা রয়েসে বিভিন্ন ধরনের।

একটি পোস্টারও দেখতে পাচ্ছি সেই পোস্টারটি ব্যানার সাইডে অনেকগুলি জিনিসপত্র ঝোলানো রয়েছে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে--

এদের পরনে সাদা কাপড় রয়েছে একটি গাছ দেখতে পাচ্ছি খোলা আকাশ দেখতে পাচ্ছি।

সেই দুকানের উপরে টিন লাগানো রয়েছে।